এখানে একটা ঘর রয়েছে । ঘর টার সামনে কিছু লোক রয়েছে । এবং একটি লোক যেখানে মাস্ক পরে রয়েছে একটা চশমা পরে আছে সাইড এ কিছু লোক রয়েছে । এবং যে জল টা আছে সেটা ব্লু কালার রং করানোর এবং জল তার পাশে একটা গাছ আছে গাছ তা সবুজ রঙের ।